হ্যাঁ up to পাঁচ বছর পর্যন্ত তো তোর continue লেগেই থাকে ওটাই

Weight মাপা বা হ্যাঁ growth ঠিকঠাক হচ্ছে কেন এখন ইদানিং কালে একটা problem দেখছি বাচ্চাদের মধ্যে আমারই এক বোনের মেয়ে আছে। আহ তিন বছর বয়স হয়ে গেছে কিন্তু সে এখনো কথা বলতে পারছে না। আর এটা একটা মানে খুব দেখা যাচ্ছে এই সময় বাচ্চাদের মধ্যে যারা কথা খুব দেরিতে বলছে বা কেউ কেউ হয়তো বলতে পারছে না। এবার কিছু হয় কি parents রা কিছু গুরুত্ব দেয় না। আহ যে, কেন বলছে না কি সমস্যা এই গুলো একটু ডাক্তারের সাথে পরামর্শ করা খুবই দরকার ওর তাকে বলাও হয়েছে এবার জানি না আহ সব ব্যাপারটায় তো আমরা involve হতে পারি না আমরা advice দিতে পারি কারণ একটা তিন বছরের বাচ্চা যখন কথা বলছে না

দেখছে কি না response করছে কি না। এখনকার বাচ্চাদের মধ্যে এইটা একটা খুব বড়ো সমস্যা হচ্ছে মানে কথা খুব দেরিতে বলছে আর না হলে খুব সমস্যা হচ্ছে। মানে অনেক বড়ো হয়ে অনেক treatment এর পর হয়তো সে কথা বলছে। Speech therapy দেখাতে হচ্ছে। হম হম,

হ্যাঁ এটাই তো সমস্যা অতটা গুরুত্ব দেয় না অনেকে আছে যারা আঁ ঠিক আছে বলবে হ্যাঁ হ্যাঁ

কানে শুনতে পাচ্ছে কি না হম,

আহ মনে হয় কিছু তো সমস্যা একটা হবেই। এবার সেটাকে গুরুত্ব না দিলেই সেটা একটা বড়ো সমস্যায় দাঁড়াবে যেগুলো maximum ক্ষেত্রেই হয় আমাদের সামান্য সামান্য মাথা ঘোড়া বা যাই হোক আমরা gas বলে কাটিয়ে দিই। তো gas এ হচ্ছে। আহ হয় তো কোনো সময় বুকে একটু ব্যাথা হচ্ছে। কিন্তু পরে গিয়ে ও গুলোই হয় তো একটা মানে বাজে কিছু হয়ে দাঁড়ায় যখন আর কিছু করার থাকে না। তাই একটু health check up করাটা মাঝে মাঝে একটা time এর পর খুবই দরকার।

হ্যাঁ ওটাই না দুটোর মধ্যেই balance করতে হবে মানে ঠিকঠাক জায়গায় যেতে হবে না কোনোটায় বেশিও নয় আবার কোনো একদমই গা ছাড়া দিলেও চলবে না।

সেটাই তারপর নিজেই একটা diet শুরু করে দিলো নিজের ইচ্ছে মতো।

ওটাই হয়েছে কথা। তবে হাঁটাটা খুব দরকার একটা minimum তো রোজ ত্রিশ মিনিট হলে তো খুবই ভালো একটু হাঁটাটা খুব দরকার এটা যাই করো জিম করো আর যাই করো মানে পায়ে হাঁটাটা একটা, routine মতো করে যদি করা যায় অনেক কিছু থেকে মানে ভালো একটা উপায় হাঁটার ওটাই আর normal হ্যাঁ বল আর এই normal যা তোর sugar pressure এই গুলো তো থাকবেই। এগুলো তো জীবনেও যাবে না সারা জীবন মানুষকে বয়ে বেড়াতে হবে। extra যে disease গুলো মানে কোনো রকম এগুলো ওগুলো Protect করার জন্য একটু সচেতন হওয়া দরকার এটাই আর কি।

এবার বাড়িতে ধর পাঁচ জন তার মধ্যে তিন জন হয়তো ওইটা পছন্দ করছে দু জন হয়তো না simple যেটা শরীরের স্বাস্থ্যের জন্য উপযুক্ত সেটাই ভালো দরকার এইগুলো হয়ে যায় সমস্যা তখন, মানে balance করতে গিয়ে আবার মাথা খারাপ হয়ে যায় যে করে সেগুলো তারপক্ষে সমস্যা হয়ে যায়। কারণ বাচ্চাদের তো আজকাল healthy খাবার একদমই পছন্দ নয়। তারা চায় একটু বেশ আহ চট পটা কিছু। সেই নিয়ে একটু সমস্যা হয়ে যায় খাবার দাবার এগুলো, Balance করতে হয় হ্যাঁ স্বাদটাও রইলো ওটাই হচ্ছে কথা। যেমন আমাদের বাড়িতেই ধর mutton পুরো বাদ ছিল কারণ দাদার cholesterol ধরা পড়েছিল। মায়ের cholesterol আছে আহ বাবার নেই কিন্তু এবার কি হয় এবার দুজনের নেই আর দুজনের আছে। সেটা maintain করা বা মানে তার স্বাদের ব্যাপারটাও দেখতে হবে। সেই করতে গিয়ে health আর আহ মানে স্বাস্থ্য আর স্বাদের মাঝখানে একটা বিশাল দ্বন্দ হয়ে যাচ্ছে আর কি ওটাই তারপরে একটা time বার করাও মানে ওই নিয়ম করে করা। আহ একটা কোথাও গিয়ে করছি এক রকম যখন আমি yoga করছিলাম গিয়ে করছি এক রকম তারপরে এই ঘরে যদি মনে করি যে না ঠিক আছে চলো সারা দিনে চব্বিশ ঘন্টা অন্তত কিছুটা time বার করে। কিন্তু সেইটা আর সম্ভব হয়ে উঠছে না তখনই ওখানে ল্যাগ হয়ে যাচ্ছে। ওটাই হয়েছে সমস্যা।

খেতেই হবে সময়, সময়টা maintain করা তার পক্ষে সম্ভব নয় যে আমি আহ launch একটায় করবো। আমি আহ breakfast দশটায় করবো সেটা তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। Breakfast টা late হয়ে যাচ্ছে তখন গিয়ে এবার হজমের সমস্যা আহ খিদে পায় না ঠিক সময়ে এরকম হয়ে যাচ্ছে যারা late night এ আহ অব্দি জেগে থাকছে তাদের সকালে উঠতে late হচ্ছে সেখানে breakfast skip করছে অনেকে

হ্যাঁ এটা কিন্তু খুব দরকার আর এটা যে করতে পারছে সত্যি খুবই ভালো কাজ কারণ আমার নিজস্ব একটা আমাকেও তো ঠিক আমি যদি ঠিক না থাকি আমি তাহলে পাঁচ জনকে ঠিক রাখতে পারবো না সব চেয়ে বড়ো কথা। সে যে এটা time টা বার করছে কিন্তু দেখছি ওটাও একটা চাপ হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে। আবার অনেকটা কিছুটা আমাদের খাম খেয়ালিতেও হচ্ছে। দূর থাক কাল থেকে start মানে কাল থেকে শুরু করবো মানে এরম একটা ব্যাপার। সে ক্ষেত্রে কি হচ্ছে ওটা মানে পিছতেই থাকছে ঠিক ঠাক আর হয়ে উঠতে পারছে না।

পাঁচটা সময় হাঁটতে যাবো মানে পাঁচটার সময় হাঁটতে যাবোই। তাই যাই হোক খুব অসুস্থ না হলে এই যে মানে একটা maintain করা সত্যি এটা কিন্তু একটা বড়ো ব্যাপার মানে আমরা কি হয় দু দিন হাঁটতে গেলাম তিন দিনের দিন দেখলাম ও খুব ঠান্ডা পড়েছে বাইরে প্রচন্ড কুয়াশা একটা অজুহাত দিয়ে থেকে গেলো ব্যাপারটা সে ক্ষেত্রে আমার মানে আমাদেরই পরিচিত একজন তার মানে সুগার এতো পাঁচশোর বেশি সুগার ছিল। তাকে হাঁটিয়ে হাঁটিয়ে তার সুগার level কমিয়ে দিয়েছে মানে ডাক্তারও অবাক হয়ে গেছে বলছে তোমাকে আর medicine নিতে হবে না। মানে হাঁটাটা যে কত কিছু রোগের একটা আহ নিরাময় করে কিন্তু ওই যে, খুব দরকার আর হাঁটলে দেখতো উপকারও পেত মানে ওষুধের থেকে অনেক খুব সুগারের জন্য হাঁটাটা খুব দরকার।

সেটাও তো কোনো উপকারে লাগছে না। সবটাই দরকার তোমাদেরকে চিবিয়ে একটা ফল একটা তুমি চিবিয়ে খেলে মানে তোমার পুরো জিনিসটাই গেলো ভেতরে এ এখনকার বাচ্চাদের খাবার style ও change হয়ে গেছে। তার জন্য কি হয় পুরো মানে health এর একদম, আহ maintain করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। তারপর কথা শোনে না junk food খাবে এই চাউ উম ম্যাগি যে গুলো যেগুলো কোনো উপকারে লাগে না। কিছু করার নেই।

হ্যাঁ আর কিছু করার নেই এই ভাবে এই সব নিয়েই চলতে হবে। হ্যাঁ ঠিক আছে সব সুস্থ থাকিস বাড়িতে সবাই ভালো রাখবি health এর দিকটা নজর দিস অন্তত কাকুর বিশেষ করে ওনার একটু বয়স হয়েছে।

Hello

আরে আমি ভুলে গেলে? সজল বলছি। আমাকে তুমি বললে phone করবো আমি এবার ফাকা পেলাম তারপর তোমাকে ফোন করলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর বলিস না ভাই। কি বলতো phone টার দিকে নজরই দেইনি যে তুই phone করেছিস।

নারে সেরকম কিছুনা আমি একটা কাজ করছিলাম তো, তাই জন্য ওইদিকে মনটা ছিল আমার। ও না তা ভালো যদি কাজ করছো একদিকে মন দেওয়ায় ভালো। না ঠিক আছে। আর আরে রাগ করিস না আমি এমনি বললাম রে কথাটা।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 আগে শোন তোর কথা তো তোকে শুধু জিজ্ঞাস করছিলাম যে আধার-কার্ড সমন্ধে। ঠিক আছে? তো আমি হম এটাতো ভালো করে জানি যে, তোর বর্তমান সময়ে দেখ এখন আধার-কার্ডে, মানে এটা খুব একটা প্রয়োজনীয় document হয়ে উঠেছে। তো আমি তোর আমার সবারই খুব প্রয়োজন এটা। উম প্রত্যেকটা আমাদের না~নাগরিকের মানে আহ একান্ত প্রয়োজনীয় একটা document হয়ে গেছে।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

একদমই ঠিক। আমাদের ছোট থেকে সবসময় মানে বাড়িতে না বলেই এই কিন্তু আধার-কার্ডটা আবার প্রয়োজন। মানে ছোট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। হ্যাঁ মানে আধার-কার্ড না থাকলে তোমার ধর কোনকিছুই হবে না। এটাতো এখন ধর হয়ে গেছে but আমি যখন একদম খুব ছোট ছিলাম তখন আধারকার্ড এর ব্যাপারে কিছু একদমি তখন আমাদেরকে আহ জন্ম certifacate বল বা, আহ আরো others supports documents এগুলো লাগতো। মানে school ভর্তি হতে গেলে কি লাগবে? জন্ম certificate ঠিক আছে। কোথাও গেলে কি লাগবে জন্ম certificate যে আমি যে জন্মেছিলাম তখন ওটা আমাদের মানে ID proof ছিল। but এখন, আধার-কার্ড টাই হয়েছে ID proof এখন জন্ম certificate কোন কিছুতেই লাগছেনা। একদমই তাই মানে আমাদের যে, এত যে এত documents এর মধ্যে আধারকার্ডটা একটা তোর আহ সবথেকে প্রয়োজনীয় documents হয়ে যাবে সেটা কিন্তু ভাবতেই পারিনি।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 তা আমি আমরা আমি আমার মা-বাবা ভাই সবাই মিলে যেয়ে ছবি-টবি তুললাম। হাতের ছাপ দিলাম একটা machine টাতে এনে দিল। তখন ভাবছিলাম যে যা ওটা হয়তো আমাদের হাতের xerox করছে। হ্যাঁ তখন যানতাম ও না যে, আহ মানে কি জিনিসটা ব্যাপারটা ছোট ছিলাম। তো তারপরে ধরো এখন আমরা বুঝতে পারছি যে না ঐ আধার-কার্ডটা মানে কতটা দরকারি ছিল। একদম ঠিক বলেছিস মানে আধার-কার্ডের মানে, আহ আধার-কার্ড টা মানে যদি পাঁচ থেকে আঠারো বছরের মধ্যে হয় বয়সে তাহলে তোর আহ যে ID proof গুলো লাগছে। তোর voter ID লাগছে। মানে আঠারো বছর হয়নি মানে কর একটা voter ID তো তৈরি হয়ে যাবে। যদি নাও থাকে তাহলে pan card লাগছে vison card লাগবে। তারপরে address prove ও লাগছে মানে এইসব উহ লাগা শেষ আবার vison card লাগছে। হম মানে এই ছবিগুলো থাকলে তখন তো আধার-কার্ড এর যেই document প্রয়োজন হবে না। এইগুলোর পরিবর্তে কিন্তু এই আধার-কার্ড এর সবরকমের সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ মানে আধার-কার্ড এর মধ্যে ওগুলোর link থাকছে তো। তো এবার দেখ কোনকিছুতে মানে কি বলবো কোনকিছুতে type করলেই মানে ঐটা সব ডক supoted documents পেয়ে যাবেন। এমন কি,

তো তোমার আধার-কার্ড এর সব details document মানে লাগছে। যেমন ধর আধার-কার্ডটা দিলে এবার আধার-কার্ড এর একটা ধর আহ number হয় number put করলে number put করলে তোমার কাছে একটা OTP এল। সে OTP টা দেবে তারপরে তোমার ওটা verify হবে যে না ওটা তুমি। তাছাড়া তো ধর verify করতে দিচ্ছে না। একদমই তাই ঠিকই বলেছিস কিন্তু আবার এটাও শুনাই মানে শুনতে পাবি যে বাচ্ছাদের কিন্তু আধার-কার্ড করার জন্য কিন্তু মানে মাতা-পিতার আধার-কার্ড লাগছে। আর ওদের আহ শিশুদের জন্ম certificate এর প্রয়োজন পড়ছে। ও তো এটা আরকি করা যাবে বল? তখন তো আহ মানে ওগুলো এখন লাগবেই। তাছাড়া তো আধার-কার্ডটা ধর main মানে আহ উদ্দেশ্যে গেছে না আমাদের? আমরা কিন্তু প্রথম যখন আধার-কার্ড করেছিলাম জানিসতো তখন কিন্তু কোন টাকা-পয়সা নেয়নি। ঐ একটা মানে আমাদের ধর school এর মাঠ school এ ধর এ মানে সরকার থেকে আধার-কার্ড তৈরি প্রথম হল। তখন সব ঐখানকার official data লেগেছিল। যে ওখানে ধর ছবি তোলা হল তারপরে ধর হাতের ছবি নিল তারপরে তোর computer এ কি সব লেখালেখি করল। তারপরে তোর ইয়ে করলো চোখের retina scan ওটা করলো। তো ওগুলো কি মানে suported আধার-কার্ড এ হয়ে গেছিল?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 ও না আমি তো ধর ছোট ছিলাম তো আমি তখন, জানিনা কি করে হয়েছিল? তবে আমার এইটুকু মনে আছে যে হতের scan টা আমি দিয়েছিলাম। তারপরে একটা machine type এর ছিল ওই machine টাতে চোখের আই মানে চোখের ইয়েগুলো নিয়েছিল। হ্যাঁ এইসবই চায় চায় আর কি। হ্যাঁ ওটাকে retina test বলছে যেখানে তোর চোখের আহ যেমন তেমন ধর আঙ্গুলের যেমন fingureprint আছে না? চোখের ও এমন একটা ইয়ে থাকে।

আমিতো কোথাও নেই। আমি তো বাড়িতে আছি। আমি আবার কোথায় থাকবো? না তো আমি আবার একটু বসে ছিলাম। ভাবছিলাম যে একবার তোর সাথে কথা বলে নি। আর তুই এটা জানিস কি? যারা ধর NRI শিশু হয়। মানে যারা NRI যারা বাইরের দেশে থাকে, তাদের আবার আধার-কার্ড করার জন্য আবার শুনেছিলাম নাকি, ভারতী মানে করাদিনে সুধু ভারতীয় passport এর প্রয়োজন হয়। মানে

না মানে না ভারতী passport প্রয়োজন পড়ে না। শুধু তা আপাতত এটুকু ভারোতে passport না থাকলে মানে না থাকলে কিন্তু আধার-কার্ড পাবে না। ও মানে শুধু আহ মানে ধরো কোন বাইরের দেশ থেকে তারা এলো, তো এখানে এসে যদি তারা বা নাগরিক হতে চাই তাহলে তাদের শুধু ঐ passport টা লাগলেই হয়ে যাবে? একদম ভারতীয় passport লাগবে। হ্যাঁ তাহলে তো ধরো ওদের কোন ঝামেলা ও নেই। কোনকিছু নেই তাহলে তো, আর তুমি কি এটা যান আমরা যদি কোথাও বাইরে যায় তাহলে কি আমাদের কি? আহ ওদের ওখানকার নাগরিক হতে গেলে কি আধার-কার্ড টা কি আধার-কার্ড,

না ওদের ওদের ওখানে কি documents লাগে সেটা আমি খুব একটা ভালো বলতে পারব না। কিন্তু আমাদের দেশে যখন ওরা এখানা থাকতো বা এইখানকার নাগরিক হতে চাইতো। তখন কিন্তু ওদের কে ভারতীয় paspot এর একান্ত দরকার না থাকে তাহলে দেখা যায় তারা ভারতীয় নাগরিক হতে পারবে না। আর এখন আমাদের ভারতীয় নাগরিক হওয়ার মানেটা হচ্ছে কিন্তু আধার-কার্ড। আধার-কার্ড না থাকলে তুই কিন্তু আধার বল voter card না থাকলে কিন্তু তুই, আহ ভারতীয় নাগরিক হতে পারবি না। তো হ্যাঁ, হ্যাঁ সেটাতো ধর ঠিকি কথা। কারণ ধর ওটা তোমার ধর এখন ID proof হয়ে যাচ্ছে। এবার ID proof ছাড়া তোমাকে কোন দেশের ভারত বলে কি? কোন দেশেই তোমাকে মানে, কোন দেশের particularly একটা ID proof যে হ্যাঁ আমি এই দেশের বাসিন্দা আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। আমি এই দেশেই বা আমি এই দেশে থাকি বাইরে থেকে এসেছি সেটার জন্য তোমার একটা proof লাগবে। যেমন ধরো আমি এইটুকু জানি যে ধরো, তুমি কোথাও যদি বাইরে যাও ধর america বা USA গেলে। তো অন্য যায়গায় থাকতে হলে তোমাকে ওখানে নয় বছর থাকবে থাকতে হবে। প্য তারপর তোমাকে ধর ওদের মানে, কি বলব? ওই ওটাকে কী বলে গো যেটা ধর থাকে? মানে,

না না না QR code না। ধরো আমি এখানকার বাসিন্দা হব তো ও নাগরিক sorry sorry sorry নাগরিক মানে ওখানকার নাগরিক হতে গেলে তোমাকে ওই তোমাকে আমি যতদূর শুনেছি নয় বছর মত থাকতে হবে। হ্যাঁ সেটা হতে পারে কিন্তু, আমার দেশে এরকম কোনো নিয়ম নেই। আমি অন্তত জানিনা যে এরকম নিয়ম আছে কিনা। কিন্তু আমাদের দেশে যখনি তুই hospital এ বা কিছু করতে যাবি তখন কিন্তু তোর, এই সমস্ত রকম ID proof লাগবে। আর যদি যায় শুধু ভারতে মানে ভারতে দিল্লি কিন্তু গুরুত্ব বাড়ছে আধার-কার্ড এর জন্য। যেমন ধর population বাড়ছে তেমনি কিন্তু আধার-কার্ড এর জন্য কিন্তু, আমাদের দিন দিন কিন্তু গুরুত্ব টা বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই একদমই।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 কিসে মানে তো বুঝতে পারলাম না ব্যাপার টা? মানে ধর দিনকে দিন যে পরিমাণে আধার-কার্ড এ ইয়ে হচ্ছে বাড়ছে তো, তো তার জন্য কি হচ্ছে বুঝতে পারছিস আধার-কার্ডের মধ্যে PVC ঠিক আছে? এটার যুক্ত feature করা হচ্ছে। তো এই PGC টা কী? এটা কিন্তু মানে full from বা অন্য others কিছু। তুমি একটু বলতে পারবে এ ব্যাপারে? PGC নয় PVC হ্যাঁ তো ওই যাইহোক। আহ ওটার ব্যাপারে কিছু জানো? বা কিছু,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

যেটা কাগজের ধর আহ কি বলবো? যেটা আমদের আহ digital card টা যেমন ধর pan-card বল বা ধর আহ votar-card এখন digital ওমনি আধার-কার্ডটাও digital আসছে। যেটা তুমি বললে পঞ্চাশ টাকা তে পাওয়া যাচ্ছে। হ্যাঁ একদম আমি সেটাই বলতে চাইছি। এবার তোর সবমিলিয়ে নতুন আধার-কার্ড গুলো আহ একদিকে যেমন দীর্ঘস্থায়ী হবে। তেমনি আবার এই সঙ্গে কিন্তু,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 হ্যাঁ, আবার জানিস তো এই যে তোর উম PVC card টার কথা যেইটা তোকে বললাম। একজন ব্যক্তির সেখানে কিন্তু পঞ্চাশ-লাখ খচর হবে কিন্তু এর মধ্যে আবার GST ও মানে তোর fixed spot chage থাকছে। মানে সব কিছু নিয়েই তৈরি কিন্তু করা হচ্ছে। মানে এই পঞ্চাশ টাকার মধ্যে GST-FIST সব কেটে নিচ্ছে। তাইতো? হ্যাঁ। আবার mobile number registe করা না থাকলে কিন্তু আহ নাম register বিকল্প phone এর মাধ্যমে কিন্তু order পারবি। হ্যাঁ মানে অন্য কোন phone দিয়ে আমি মানে card order করতে পারবো but নিজের phone দিয়ে card order secure বেশি থাকবে। তোমার number register হয়ে যাবে বা, তোমার ধর সবকিছুই better থাকবে। যে আমি যেই problem গুলো বললাম সেইগুলো হবে না। হ্যাঁ একদমই তাই। আমার মতে বলে নিজের phone থেকে করা ভালো যেহেতু documents এর ব্যাপার। তো আমার মনে হয় যে অন্য কোনো কারো কাছ থেকে না করে নিজের আহ কাছ থেকে করাটাই কিন্তু বেশি ভালো। but ধর অনেকে তো জানেনা কি করে করতে হয় না করতে হয় তো তার জন্য ধর এখনকার আহ ব্যাপারটা হচ্ছে এখন youtube আছে। youtube এ ধর তুমি এখন youtube search করবে। তাই তোমাকে মানে পেয়ে যাবে মানে কেউ যদি search করে যে, nuclear bomb কিভাবে বানাবো? তাও দেখবে পেয়ে যাবে। এটা তুই ঠিকই বলেছিস যে এখন আমাদের phone হওয়া তে কিন্তু অনেকটা সুবিধা আছে গ্রামে-গঞ্জে বল

ঠিক আছে এবার তার তারা কি করে জানবে? এই আধার-কার্ড যে কতটা আমাদের জীবনে প্রয়োজন? কতটা যে দরকার? কোন কোন ক্ষেত্রে লাগে? হ্যাঁ এই সম্বন্ধে বোঝান কিন্তু খুব একটা ব্যাপার। কিন্তু এ ব্যাপারে সেটা কে করবে?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

আবার আমাদের ভারতের নাগরিক হিসেবে মানে আহ পরিচিত। কিন্তু তাদের কাছে কিন্তু মানে আধার-কার্ড এর মত কোন ID proof নেয়। এইরকম তো অনেক আছে না? হ্যাঁ আছে কারন ধরো, এমন আহ এমনটা ধর অনেক যায়গা আছে যেখানে ধর মানুষ, মানে কি বলবো? আহ মানে জানে না বা শিক্ষিত না। ঠিক আছে? তো, তাদের কাছে এইসব আহ তথ্য মানে পৌঁছানোটা মানে একটু difficult হ্যাঁ? তো তাদের এখনো ধর অনেকের আধার-কার্ড হয়নি বা যার ধর ধর আধার-কার্ড হয়নি। তাদের কিন্তু বাইরে যেতে বা কোনকিছু কাজ করতে তাদের কিন্তু প্রচন্ড অসুবিধা হয়। হ্যাঁ অবশ্যই তাদের কিন্তু অনেক হেনস্ত হতে হয়। তুই যেখানে ধর ওরা কোন আহ কাজে গেল যদি কেউ কোন accdent কাজ করতে গেল। বা যদি কোনকিছু, আহ বাইরে কোথাও কাজে যাই মানে প্ররি মানে পারিশ্রমিক হিসেবে যে কাজগুলো যদিও হয়। হম তো যখন ওখানে যায় তখন কিন্তু এই আধার-কার্ডটির কিন্তু ID proof লাগে। এই বার আধার-কার্ড না থাকলে কিন্তু তারা কাজ ও পাচ্ছে না। যার ফলে তাদের কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমি। তো ঠিক আছে তুমি দাঁড়াও ঠিক আছে আমি সেই আমার ধর একটা client এসছে আমার। আমি client এর সঙ্গে কথা বলে আসচ্ছি।

Hello নাহসিন Hi রুপালী

আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?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 তোমার শরীরের কি খবর শরীর কেমন আছে তোমার? ভালোই আসে আল্লামদুলিল্লাহ তোমার কি খবর? আল্লামদুলিল্লাহ সুস্থ আছি তো আজকে আমরা কোন topic টা নিয়ে কথা বলবো তুমি কি জানো? না বলো তো একটু, কি topic নিয়ে কথা বলবে? Well উম আমরা কথা বলবো entertainment মানে চিত্ত বিনোদন আবার আমরা বলতে পারি আমোদ প্রমোদ এমন আরকি এমন, বিনোদন idea বলতে পারি হ্যাঁ বিনোদন জগৎ নিয়া। আচ্ছা হ্যাঁ তো তুমি এই বিনোদন নিয়া তুমি কি জানো বলো তো, মানে আসলে এখনকার কেমন? এখনকার বিনোদন বলতে উহ বিনোদন বলতে মানুষ যেটাতেই খুশি হয় বা আকৃষ্ট হয় যেমন ধরো যে বছর শেষে সবাই, বনভোজনে যায় বনভোজনে যে অনেক আনন্দ করে। দেখা যাচ্ছে যে আমাদের, আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে সুন্দর ঘুরে বেড়ানোর মত আনন্দ দায়ক। যেমন ধরো যে আমাদের পোদ্দার পাহাড় টা অনেক সুন্দর দেখতে, ওখানে সবাই বিনোদনের জন্য করে যায়। দেখা যাচ্ছে যে সবাই পরিবারের সাথে একসঙ্গে আনন্দ করতে যায়। আবার দেখা যাচ্ছে যে school থেকে যায় এরকম আরকি।

স্বপ্নপূরী ভিন্যজগত এগুলো আছে আমাদের নাটোরেই দেখো যে, নাটোরে মানে অনেকটা অনেক মানুষের মনে হয় নাকি জায়গা নিয়ে, দেখ আছে। মানে সুন্দর একটা place এরকম অনেকই জেলাতে আছে এর ইয়ে হিসাবে। আবার দেখো তোমরা যে তুমি দেখো আমরা কিন্তু mobile phone থেকে আমরা বিনোদন পেয়ে থাকি television থেকে পেয়ে থাকি। বিভিন্ন আরকি মাধ্যম, মাধ্যমের দ্বারা আমরা বিনোদন পেয়ে থাকি। আমরা জনগণকে আবার বিনোদন দিই কি করে দিই বলো তো?

আহ অনেকেই আরকি এইটা নিয়ে আনন্দিত হয়। আনন্দ উপভোগ বা আমরাও আনন্দ উপভোগ করতে পারি বা তাদেরও আনন্দ উপভোগ উহ দিতে পারি যে

এখন দাড়াইছে টিকটক তোমার লাইকি then তোমার, আরো এরকম আরো apps আছে, যেগুলো দ্বারা মানুষ তাদের, কাজ গুলোই ওই বিনোদনের, মানে video করে ছাইড়া দেয় আর মানুষজন দেখে কি বিনোদনের উৎসাহ এইটাই

বিনোদন, আজকাল দেখো যে আমাদের বিনোদন সম্পর্কে আমাদের ধারনা কিন্তু একদম পুরোপুরি পাল্টে গেছে। কেমন? উম আমি example হিসাবে বলতে পারি তোমার মনে করো যে আগে আমরা অন্য রকম ভাবে বিনোদন পাইতাম, তো মনে করো আগে আমরা যদি উম আগে তো তেমন television থাকতো না, তো তখন সেই ক্ষেত্রে আমরা কি করতাম? রাত বেড়াতে যদি current চলে যেতো load shedding এর সমস্যা হইতেই পারে, তখন ধরো কি করতো, আমরা সবাই মিলে এক জায়গায় আড্ডা দিতাম।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

তো এখন দেখো ওরকম মানে, এখন মানুষের হাতে হাতে phone হয়ে, মানে মানুষ এখন তো আরো মানে সারাদিন ওই mobile এর ভেতরেই কাটায়। যে আলাদা একটা সবাই মিলে আড্ডা দিবে বিনোদন করবে বাসার সবাই মিলে একটু মানে, ওরকম কিন্তু আর এখন হয়না দেখসো? জি ওটা আরকি হয়ে ওঠেনা